সবগুলা পরীক্ষা তে apply করা গেল চাকরির বাজারে অনেক দুর্নীতি হয় কিন্তু তাই না?

চাকরির বাজারে অনেক দুর্নীতি হয় চাকরির বাজারে বহুত দুর্নীতি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

হ্যাঁ এক সাথে করলে একসাথে

Okay বন্ধু তাইলে ভালো থাকো হ্যাঁ ভালো থাকো শুভ কামনা তোমার জন্যে okay আল্লাহাফিজ

ওয়ালাইকুম আসসালাম বন্ধু,

আলহামদুলিল্লাহ তুমি কেমন আসো? এই তো আলহামদুলিল্লাহ, দিনকাল কেমন কাটসে? এই তো আল্লার রহমতে ভালোই কাটতিসে বন্ধু মোটামুটি, তোমার? এই মোটামুটি চলতেসে গো, পড়াশোনা করতেসি, পড়াশোনা নে পেরাতে আসি। চাকরি বাকরির চিন্তা ভাবনা মাথায় ঢুইকে গেছে এখন কি যে করি। তোমার মতো তো আমারও একই অবস্থা বন্ধু এই তো পড়াশোনা করতেসি এখন সামনে আগাচ্ছি দেখি। চাকরি বাকরি তো মাথায় সব সময়ই আসে, কিসু না কিছু করতেই হবে জীবনে, কিসু তো করতেই হবে।

বর্তমান বাংলাদেশের যে অবস্থা, চাকরি বাকরির জগতের যে অবস্থা, চাকরি বাকরি নিয়ে এখন tension এ আসি গো। Same বন্ধু, একই অবস্থা দেশ তো খুব একটা ভালো, দেশের তো অবস্থা না। সব কিসুই দেখো কি একটা অবস্থা করে ফেলসে। চাকরি বাকরিই বলো যে ক্ষেত্রেই বলো সবকিছুই মানে অন্য রকম হয়ে গেসে। হ্যাঁ সেটাই আর কি। এখন দেখা যাক, পড়াশোনার জগতে আসি যেহেতু, পড়াশোনার জগতে লাইগা আসি, পড়াশোনা শেষ না কইরা তো কোনো কিসু করতে পারসি না।

তারপরেও এক ইচ্ছা যে চাকরি বাকরির try এই সেই এইগুলা করা লাগবে। পড়াশোনা শুরু করা লাগবে ধরো। পড়াশোনার পাশাপাশি তো part time job আমরা করতেই পারি, এটাই স্বাভাবিক। কিসু না কিসু তো করতেই হবে, বসে আর কত দিন আর থাকবো ঠিক না? সেটাই, part time job বলতে গেলে রে ভাই, এখন তো part time job student life -এ ওই tuition ছাড়া বা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

আহ কোনো job এ যাইয়া এইয়া করবো, এক ভা- একসাথে তো দুইটা কখনোই হবে না। এইটা আমি মনে করি আর কি। লেখাপড়ার পাশাপাশি ওইটা কখনোই সম্ভব না। ও হয়তো part time job বলতে ওগুলোই, ওই tuition করালে করানো যায় আর কি। আবার ক্ষেত্রে আহ যেগুলো ছোট খাটো কাজে, যেরকম এক দুই ঘন্টার দিনে কাজ এইগুলো কাজ গুলো করা যায় আর কি এতে ধরো ভালো আহ ওই দিকেও continue করতে পারবো, আর উম কাজগুলোও করতে পারবো কিছু income ও হবে, নিজের তো চলতে পারবো

ওইটাই তো বড় বিষয় বন্ধু হুম। তো তারপরে? আহ সামনে কি করার ইচ্ছা আছে এই তো চাকরি বাকরি করার, সেই ইয়াই আগাচ্ছি বন্ধু study সেইভাবে BCS এইগুলো দেওয়ার আশায় আছি, চাকরির news সবসময়ই তো দেখি। উম চাকরি নিয়ে পড়াশোনাও করতেসি, ওই তোমার কিছু কিছু আহ বই আসে ওইগুলো উম উম follow করতেসি এখন থেকেই চেষ্টাতে আসি আর কি। উম তো, সেটাই আর কি, চাকরি বাকরি তো করতে হবে। তো এখন থেকেই preparation নিতে হবে চাকরি বাকরির, তা ছাড়া তো আহ সমস্যা। হ্যাঁ বন্ধু ওইটাই। ওই এই কারণেই ধরো, কিছু না কিছু করার চেষ্টায় আসি সবসময়ই, মাথাই তো আসেই, এই আর কি তারপর বাসার সবাই কেমন?

হ্যাঁ সবাই মোটামুটি ভালোই আসে। আম্মু একটু অসুস্থ হয়ে এখন। আহ তারপরে এর মাঝেও নিজেকে চলা ফেরা লাগতেসে এই আর কি অখন বাংলাদেশের যে অবস্থা, জিনিসপত্রর দাম যেই হারে বাড়তেসে, মনে কর যে এখন একটা company -র যদি আমরা target করি, company -তে ঢুকলাম ঠিকই,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 ঐ টাকায় কি আর সংসার চলে, family চলে, একটা আহ ভালো ভাবে একটা family -তে সব কিছু খরচ বাবদ সব কিছুই চালাতে হলে আহ অনেক টাকারই কিন্তু প্রয়োজন হয়, সেটা কিন্তু আমরা সবসময়ই জানি। আর এটা তো বাস্তবই। আমারও অতো কম টাকায় ধরো সম্ভবই না, অনেকটাই অবস্থা খারাপই। হ্যাঁ, বড় কিসু করার target নিতে হবে, বড় কিসু চিন্তা ভাবনা নিতে হবে, বড় কিসু করতে হবে, বুঝছো বন্ধু? হ্যাঁ বন্ধু ঠিক বলছো। কথা ঠিক। আসলেও কিসু না কিসু করতেই হবে। হ্যাঁ, সেটাই আর কি। হ্যাঁ So এখন থেকেই চাকরি বাকরির preparation নিতে হবে, তা ছাড়া চাকরি বাকরির জগৎ বাংলাদেশে খুবই কঠিন। আর বাইরেও try করতে হবে, খালি যে নিজ দেশের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে সেটাও না, বহির্বিশ্বে অনেক এখন ধরো sector আসে। আহ যেমন বিভিন্ন ধরো ওই যে, তোমার আহ ইয়ে দিচ্ছে যে বিভিন্ন দেশে পরীক্ষার মাধ্যমে নিচ্ছে।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 অন্য দেশে গিয়ে ভালো কিছু করবো, ভালো income করবো, ভালো salary পাবো, এই রকম thinking নিয়েও আগাতে হবে। হ্যাঁ বন্ধু ঠিক বলছো। অবশ্যই কিছু না কিছু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 হম সেটাই সেটাই সেটাই তারপরে? তোমার দিনকাল কেমন যাচ্ছে? এই তো বন্ধু, যাচ্ছে, এইরকমই আর কি সব কিছু মিলায়ে। মাঝখানেই আসি, মাঝামাঝাতেই আসি, তো তারপর? তুমি কি ভাবতিসো সামনে কি করবা এই রকম কিছু আর কি।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 মানুষের under -এ খাটার ইচ্ছা আমার নাই, আহ উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে, যে, কোনো মানুষের পেছন পেছন ঘুরবো এই চাকরি বাকরি এই সেই এইগুলা ইচ্ছা আমার ওইভাবে নাই, তো কোনো ক্ষেত্রে উদ্যোক্তা হইতে পারলে, মানে নিজেকে স্বচ্ছলভাবে চালাইতে পারবো plus স্বাধীনভাবে চলতে পারবো, এটাই হলো মূল কথা। এখন লোকের থাকলে boss এর দুই এক কথা শোনাই লাগে।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 আহ তো ইচ্ছা আসে BCS দিয়ে ভালো কিছু করার, প্রশাসনিক cadre যাওয়ারও ইচ্ছা আসে। তো দেখা যাক কত দূর কি হয়, আল্লা কত দূর কি লিখে রাখসে কপালে, সেটা তো ওইটাই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

জীবনের প্রতি অনেক রকম ইয়ে আসবে, তার পরেও সব কিছু maintain করেই আমাদেরকে চলতে হবে, আগাতে হবে, এটাই আর কি। আর ধরলে সব সময়ই বড় কিছুই ধরতে হবে, স্বপ্ন দেখলে বড় কিছুই দে- উম দেখতে হবে, সব সময়ই।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 স্বপ্ন দেখবা তো তাহলে দেখা যাচ্ছে যে কোন কিছুই ই আসবে না। আর বড় কিছু যখন thinking নিবা, স্বপ্ন দেখবা তখন দেখবা অন্তত ছোট কিসু অন্তত পূর্ণ হচ্ছে।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 দেশের বাইরে? দেশের বাইরে যাওয়ার ইচ্ছা বলতে গেলে এই যে বিভিন্ন scholarship এই সেই কারণ আহ self dependent, ঐ বাবার টাকা নষ্ট করে যে দেশের বাইরে যাবো বা এই সেই, বা- বাবার অতো টাকা পয়সাও নাই যে দেশের বাইরে যাবো। Self dependent হবো, আহ বিভিন্ন scholarship এই সেই এইগুলা try করতেসি, দেখা যাক এখন কত দূর কি হয়। আহ তো এর মাধ্যমে যাইতে পারলে নিজেকে established করতে পারবো এইটাই আর কি ভাবি, তো দেখা যাক কত দূর কি হয়। তো তোমার আমিও ভাবছিলাম মানে আমি ভাবছিলাম যে বাইরে যাবো। কিন্তু আসলে তোমার মতোই এই মানে ওই একই situation আমারও। আহ family -র দিক দিয়ে সব কিছু ভেবে পরে আর হয়ে ওঠেনি আর কি এই ভাবছি যে না দরকার নেই আহ দেশেই থাকব কিছু একটা এই দেশেই করবো, চেষ্টায় তো আসি। দেখা যাক তারপরও। যতোটাই situation খারাপ হোক না কেন তারপরও, যতোটাই বাঁধা আসুক না কেন, সবসময়ই মাথায় আহ উম নিয়ে আসি যে কিছু আমাকে করতেই হবে, এই চেষ্টাটা সবসময়ই করতেসি আর কি। তারপরও দেখি কি হয়, আল্লাহ কি করে ওইটাই আর কি বন্ধু। তা ছাড়া আর কি, life তো ক্ষণিক এর সময় এই আল্লাহ তালা পাঠাইসে, কয় বছরই বা বাঁচবো। উম ওইটাই। কিসু দিন এর জন্যে ক্ষণিক এর সময় নিয়েই তো আসছি এখন।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

এটাই তবে জীবনে বাঁচার আহ উম আগানোর পথে, বাঁচার পথে অনেক বাঁধা আসবেই বন্ধু। তোই বাঁধা আসুক না কেন, আমাদের পোক্ত, শক্ত হতে হবে, ধৈর্য ধরতে হবে। হম ওইটাই, ওইটাই মূল কথা।

Plan ওরকমই বন্ধু। এই তো study আহ study করতেসি আই honours

এখন থেকেই চাকরি বাকরির preparation নিচ্ছো না কি? চাকরি বাকরির preparation বলতে কিছু করার চেষ্টা করতেসি আহ উম এক friend এর সাথে কথাবার্তা ব- উম চলতেসে আর কি, তো আসি, মানে আমি আবার computer course complete আসে, আমি চাচ্ছিলাম যে কিছু একটা করবো। বলছিলামও আমি, যে এই রকম বিষয় থাকতে এইভাবে বসে আসি, লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছি। আ- আমি গ্রামে ছিলাম, শহরে আসছি, কিছু না কিছু তো করতেই হবে এই রকম কিছু ভেবেই আসছিলাম। তো তারপর

আমিও একটা ITcenter এ বর্তমানে আসি, IT center -এ কাজ করতেসি, শিখতেসি, plus কিছু করার চেষ্টা করসি নিজের income source তৈরি করা চেষ্টা করসি, এই আর কি

Good ভালো বন্ধু, আগাও সামনে আগাও, দেখো কি হয়।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 বর্তমানে কোনো coaching -এ নাই বন্ধু। একটা coaching -এ ছিলাম, কাজ করতাম, ওই coumputer এই কাজ করতাম। আমি আবার typing বলো, English, বাংলা, Maths, ওই ওদের question করতাম। তো ওই December দিকে ধরো, ইয়ে ছিলো, মানে একটা চাপ ছিলো। ওই last exam টেক্সাম থাকে, সব কিছুই থাকে, তো চাপেই কাজগুলো আবার নতুন করে January -তে এখন, এখন তো আর অতোটা কাজের চাপ নাই। এই কারণে ধরো, হয়তো প্রয়োজন মনে করেনি, কাজও নাই সেরকম, তো পরে ওইখান থেকে বলসে যে প্রয়োজন হলে নিবে, আর কি। তো তখন ভাবলাম যে, আসলে আমার তো এখন কোনো দরকার নাই, হয়তো নাকি এটাই ত কথা তো পরে ঐ খান থেকে চলে আসি। তো এখন দেখা যাক কিছু একটা করার চেষ্টা করতেসি। উম বললাম friend -কে।

আহ তো বড় ভাইকেও বলসি যে ভাই কিছু একটা ব্যবস্থা করে দেন, কোনো একটা ইয়েতে, কাজে।

তো বসে আর হম কতোদিন থাকবো, কিভাবে কি হবে, বাসায় থাকলে একরকম ছিলো, বাইরে তো হম অন্যরকম সব কিছুই, এক ধাপ দিলেই টাকা। এখনকার দুনিয়াতে তো টাকা ছাড়া কিছুই নাই। সেটাই সেটাই। টাকা ছাড়া কেও কাওরে বোঝে না, বুঝছো বন্ধু? ওইটাই বন্ধু। আমি তো দেখলাম আর বুঝলাম। একধাপ দিলেও টাকা। তোমার কাসে টাকা আসে, তোমার কাসে সবাই আসে। তোমার কাসে টাকা নেই, তোমার কোনো খোঁজও নেই। কেও নাই তো এহন দেখা যাক। হম life টা নিয়ে, নিজের life নিজেকেই গড়তে হবে, তো সামনে আগানোর ক্ষেত্রে চাকরি বাকরি মানে এদিকে লক্ষ্য রাখতে হবে । শুধু যে পড়াশোনা থাকলেই হবে তা না।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 তো আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি তাহলে ভালো থাকো, বাসার সবাই যেন ভালো থাকে এই দোয়া করি। আচ্ছা বন্ধু ঠিক আছে, ভালো থাকো।

আচ্ছা ঠিক আছে বন্ধু আচ্ছা বন্ধু আসসালামু আলাইকুম।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

Hello কী বর্ষা কেমন আছো? এইতো কে বলছিলে? কি আমাকে কি আমাকে চিনতে পারছনা? ও আচ্ছা শুভ্র নাকি? এই দেখো নাম বলার আগেই চিনে গেল আর না ঢং কইরা বলে কে বলছো, একটু confusion হয় না এইজন্য আর কি জিজ্ঞেস করে নিলাম তো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন? আপু এইতো আলহামদুলিল্লাহ তো কি অবস্থা? এতদিন পরে হঠাৎ পরে হঠাৎ এই যে,

ও আচ্ছা, ও তোমার কি পরীক্ষা শেষ? তুমি এর আগে না দেখলাম পরীক্ষার প্রস্তুতি নিতেছে হ্যাঁ পরীক্ষার প্রস্তুতি নিতেছি পড়ালেখা করতে করতে তো একদম bore হয়ে গেছি তাই আরকি আচ্ছা তো এই জন্য cinema র suggestion নিতে চাও তাইতো?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 ও আচ্ছা তো কি ধরনের আহ cinema তুমি এমনিতে পছন্দ করো?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 যেই cinema র মধ্যে আরকি ভালো কাহিনী আছে, ওই cinema হইতে পারে, তারপর ভালোবাসার cinema হইতে পারে, action cinema হইতে পারে সব cinema ই না তার পরেও ধরো আহ মানুষের একটা আহ পছন্দের একটা ধারণা আছে না, ধরো কেউ এই romantic আহ রোমাঞ্চকর ছবি পছন্দ করে, কেউ ভ্রমণ বিষয়ক ছবি পছন্দ করে আবার ধরো আহ কেউ এইযে action মারামারির আহ এইসব পছন্দ করে, fighting বা কেউ thriller ধরো গোয়েন্দা গোয়েন্দা ধন~ ধরনের ছবি পছন্দ করে মানে আহ যেকোনো একটা আহ বলো তোমার আহ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

এইতো সেই thriller যদি তুমি আহ web series suggest করো তাহলে তো অব্যশই thriller web series suggest করবা, movie suggest করলে তো সেক্ষেত্রে action love এই দুইটা মিলিয়ে একটা উম cinema suggest করলে, ও আচ্ছা, তো এখন তো আহ web series এর অনেক জনপ্রিয়তা, এখন সেটা আহ আমাদের দেশেও আছে বা পার্শবর্তী প্রতিবেশী দেশ ভারতেও অনেকএ আহ জনপ্রিয় তো সেখানে কি তুমি হিন্দি পছন্দ করো না কি বাংলা বেশি পছন্দ কর? আমি হিন্দি অ~ এত পছন্দ করি যে আমি হিন্দি বলতেও পারিনা সুনতেও পারি না বুঝতেও পারিনা, তো এখন কি আমাকে হিন্দি কিছু suggestion করবা যাতে আমি বুঝতে না পারি উম সমস্যা নেই mute করে করে ভালো হয়, তবে বাংলা আপাতত বাংলা cinema র না cinema না নাটক বা অন্যকিছু suggest করলেই হবে আচ্ছা তো গান শোনা তুমি? গান হ্যাঁ মনে মনে তো শুনি, আহ কার গান করে শুনি?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 এই মা কি হল গান খুঁজতে গেল নাকি কেউ ও আপু গান শুনবো তো, গান suggest করো নাকি আমি play করবো বাংলা গান না~ নাকি হিন্দি গান কোনটা পছন্দ করো? আহ দুইটাই আহ মানে হচ্ছে আমি হিন্দি একটু কম বুঝি তো, তাই হিন্দি যদি suggest করো তাহলেঐযে top music suggest করতে হবে যাতে ছন্দে ভোলা যায় ও আচ্ছা আচ্ছা এই ধরো আহ তুমি যদি আগেকার আগের দিনের যে classical হিন্দি গান শোনো? সেখানে অনেক মানে সহজ সাবলীল ভাষায় গান শুনতে পারবে এখন তো সেই remix টিমিক্স এসে গানের ধরন পাল্টে গেছে না, তো আমি তোমাকে suggest করবো যে আগেকার আগের দিনের হিন্দি গান বা আগের দিনের বাংলা গান শুনতে পারো, আর আগেরদিনের গানের কাছে আহ উম হ্যাঁ তো না সেটা ঠিক আছে কিন্তু তারপরেও নাম নাই একটা এমনি কিছু নাম থাকে তাহলে ওই নাম গুলো যদি search করে বা যেকোনোভাবে দেখা যাইতো, এখন আগের দিনের বলতে তো আগের দিনের অনেক কিছুই আছে তাই না? হ্যাঁ, জাভেদ রুনা লায়লা আছে, তারপরে আহ সাবিনা এ~ ইয়াসমিন এহ~ এদের এদের গান ই আরকি আমি নাম জানি আরকি, তেমন শুনি না যদিও আমি, আমি আহ বরাবর ই হিন্দি গান ই শুনতাম, তাহলে তো ওই হিন্দি গান ই একটু suggest করাটার বিষয়ে তো অবশ্যই তুমি জানো, আর যেটা জানোনা সেটা বিষয়ে suggest করার দরকার নেই করবা, পরে আরকি অনেক ভাবনা চিন্তা করে তারপর করবে, এখন আপাতত যে কয়েকটা search করো মানে আহ ঐযে পড়াশুনার ভেতর থাকতে থাকতে থাকতে থাকতে মস্তিষ্কের মধ্যে একদম জং ধরে গিছে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

লতা মঙ্গেশকর ওনার নাম, মানে ভারতীয় classical singer

হ্যাঁ, অনেক আহ কিংবদন্তি একজন গায়িকা উনি বা আশা ভোঁসলে আছে

আহ এদের গান শুনতে পারো, এরা অনেক ভালো, তাদের জামানায় অনেক ভালো উম গায়িকা ছিলেন, এখনও আছে তাদের নাম এখনও নেওয়া হয় কিংবদন্তি বলতে গেলে তো থেকে কি প্রাপ্তবয়স্ক না তাদের গান আহ সব ধরনের গানই আছে, মানে তুমি বুঝো না যে soft আহ ওই ধরনের গান যদি শুনতে চাও আহ তো এই এর~ এর জন্য তোমার বয়স্ক বা কম বয়স্ক হওয়ার প্রয়োজন হবে না আমি কি বয়স্ক হয়ে গেছি, আমি তো শুনি তাদের গান, না না না না, তুমি কি বয়স্ক তুমি তো বয়স্ক হতেই পারো না আমার থেকে ছোট বাচ্চা